খুবই সুন্দর। এখানে লাইটিং দিয়ে ফুলফুল দিয়ে সাজানো হয়েছে। এখানে প্রচুর লোক ভিড় করে এসেছে। আমরা যেটা দেখতে পাচ্ছি।

ইটা যেটা দেখতে পাচ্ছি ইটা হচ্ছে বন্ধন ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্ক আমাদের এটা বেলাগামী ব্রাঞ্চ ।

বন্ধুবান্ধবদের সঙ্গে বছরে এক দুবার পাহাড়ে যেতে যাওয়ার মজাটাই আলাদা আর খুবই এনজয় করি এই পাহাড়ে ফাহারে গিয়ে আ--

ছবিটা দেখতে পাচ্ছি এখানে দুটো লোক একটা-আ চা মানে এই কাজের মেশিন -এ কাজ করছে। এখানে শাড়ি বোনা হচ্ছে বা কম্বল বোনা হচ্ছে যেটাকে-এ--

এখানে দুটো লোক অ অনপরাজ্য কাজ করে যাচ্ছে কন্টিনিউ দেখতে পাচ্ছি। এরকম ছাপা কারখানা আমাদের--

কলকাতায় অনেক জায়গায় আছে যেখানে সরি ফারি তাঁত ফাত দিয়ে তৈরি করা হয়। খুবই ভালো লাগে এইগুলো দেখতে নিজের চো--

কোর্ট । অনে এইসব বড় বড় মল এ এইসব ফুড কোর্ট থাকে যেগুলোকে দেখতে এরকম খুবই সুন্দর হয় খুবই ভালো লাগে।

অনেক কিছু বিভিন্ন ধরণের আইটেম এই মেলায় বিক্রি হয় আর--

আর সত্যি মানে হেলথ ক্লাব -এ গেলে শরীর ভালো থাকে শরীর সুস্থ থাকে। এখানে ব্যায়াম ফ্যায়াম শেখানো হয়। মাঝে মাঝে জিম এর ও কিছু সরঞ্জাম থাকে। যেখানে--

জন্য আর ব্যাঙ্ক এ গিয়ে লাইন দিতে হয়না খুবই অনায়াসে টাকা তুলতে পারে।

এগুলো বেশির ভাগ আমাদের কলেজে -এ প্রোগ্রাম হয়ে থাকে যেখান সব ফ্রেশার্স পার্টি হয় আ স--

এরকম এপার্টমেন্ট আমাদের কলকাতায় বহু জায়গায় দেখা যায় ।

ফাঁকা ল্যান্ড -গুলো পরে আছে ওখানেও এপার্টমেন্ট -গুলো তৈরি হচ্ছে বসবাস বা বিসনেস -এর রিলেটেড কাজের--

আর তাদের কবিতা ফবিতা বলতেও ভালো লাগে। তারা এখানে তাদের নিজেস্ব গ--

আর ওপরে যেটা আছে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অফ বারোদা। ব্যাঙ্ক অফ বারোদা সত্যি খুব একটা ভালো ব্যাঙ্ক ।

এই ব্যাঙ্ক -এ অনলাইন -এ লেনদেন আর অফলাইন -এ লেনদেন সবকিছুই সুবিধা। খালি এখানে ব্যালান্স চেক করতেই একটু প্রব্লেম হয়ে যায় ওয়িথআউট অনলাইন ।

আর এরকম সুন্দর ক্যাফে গুলোকে মানে টাইম স্পেন্ড করতে যেতে কিন্তু--

এটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা এইচ. পি. -এর পেট্রল পাম্প ।

যার জন্য আমরা সবাই এইচ. পি. পেট্রল পাম্প -এ গিয়ে পেট্রল ভরাই।

আ ছোট খাটো টেম্পো ছোট খাটো মাল এদিক থেকে ওদিক নিয়ে যাওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি খুবই ভালো।

এ যেটা দেখা যাচ্ছে পেছনে বসা একটা বড় ঝিল দেখা যাচ্ছে ঝিলের চার সাইড -এ ঘেরা আছে।

তৈরি হতে পারে। তাদের শিক্ষা কর্মগত ভাবে এরাও ঠিক মতো তৈরি--

হোটেল এ থাকবে তাদের এখানে আগে থেকে হোটেল রুম বুক করা আছে তাদের এ গাড়ি একমাত্র ভেতরে আছে আর বাইরে রাস্তাটা হচ্ছে--

আর এখানে অসংখ্য বাইক আর চারচাকা গাড়ি দাঁড়িয়ে আছে এই রেস্টুরেন্ট এর।

সুন্দর দেখতে লাগছে আর আকাশটা খুবই ভালো লাগছে জায়গাটার সঙ্গে দেখ--

নিজে কাপড়জামা নিয়ে কাটিং করে নিজেদের জামাকাপড় তৈরি করি খুবই ভালো লা--

দুটো ব্রিজ করা আছে। ওখানে একটা লোক নিচের দিকে উঁকি মেরে দেখছে।

মানে সত্যি কথা বলতে পাইপ লাইন এ পি.ভি.সি. পাইপ ছাড়া সমস্ত রকম পাইপ এর জলের যমস্ত কাজ এর--

এখান থেকে লঞ্চ -এ করে আমরা এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারি।

এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সামনে একটা বড়ো পুকুর মতো বা ঝিল মতো দেখতে পাচ্ছি তার ওখানে।

আর জলে চান করতে মানে সমুদ্রের জলে চান করার একটাই আনন্দটাই আলাদা হয় এখানে উনিও আস্তে আস্তে নাব--

আ শোয়ার জন্য আর এরকম হোটেল আমাদের কলকাতায় পাঁচশো থেকে পাঁচ হাজার টাকার মধ্যে ওয়ান নাইট স্টে -এর জন্য পাওয়া গিয়ে থাকে।

এখানে একটা খাদ্য মেলা বসেছেআর খাদ্য মেলায় সবচে বেশি ভালো লাগে শীতকালে হচ্ছে পিঠেপুলি।

পিঠেপুলি আর অ স্নাক্স বা উম ফ্রাই -এর কিছু আইটেম গুলো খেতে জাস্ট নেক্সট লেভেল এর কিন্তু আমার লাগে।

যেটা আমারা দেখতে পাচ্ছি আ অ্যাপাচি আর. টি. আর. --

এখানে স্নাক্স আর চা ফা পাওয়া যায়। আমাদের কলকাতার বহু জায়গায় খুলে গেছে।

দেখার মজাটাই আলাদা সবাই তাই এই রাতের কলকাতায় ঘুরতে বেরোতে খুবই পছন্দ করে।